সাইটে সাইড -এ একটি ফুলদানিও দেখতে পাচ্চি।

সাইটে অনেকগুলি সবুজ প্যাকেটও দেখতে পাচ্চি দুটো মানুষকেও দেকা যাচ্ছে

এখানে দেখতে পাচ্ছি দুটো দুকান দুকানের উপলের কালারটি গুলা গুলাপি রঙ্গের।

একটি ব বড় বড় কয়েকটি পাথরও দেখতে পাচ্ছি।

গাছের মধ্যে অনেক ফুলও আচে।

একানে দেখতে পাচ্ছি একটি গি-গিফটের দুকান দুকানের মধ্যে অনেকগুলি পুতুলও দেখতে পাচ্চি ।

একটি স্কুটিও দেখতে পাচ্ছি সাইডে আরেকজন মোবাইল হাতে নিয়ে ফটো উঠাচ্চে দেখতে পাচ্ছি।

একজন ব্যাটা মাইনষের গায়ের শার্টের রং কালো রঙ্গের।

আর একটি সবুজ ও সাদা রঙ্গের একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছি।

অরেকটি দুকানও দেখতে পাচ্ছি সামনে গ্লাস লাগাই সাদা দরজাও দেখতে পাচ্ছি।

একানে দেখতে পাচ্ছি একটি ঠাকুরের মূর্তি মূর্তিটির হাতে একটি বাঁশিও দেখতে পাচ্ছি।

এ চশমাও দেখতে পাচ্ছি চশমার একটি ফটো ।

বাগানের নীচ ইয়ো বাগানের নীচটা সবুজ রঙ্গের ঘাস দেকা যাচ্চে।

এইটায় অনেকগুলি ফুলদানি আচে ।

হলুদ রঙের বেগুনি রঙের গোলাপি রঙ্গের ফুলও দেখতে পাচ্ছি।